প্রতি রবিবার আমরা এখানে খেতে আসি। কোলকাতায় প্রচুর রেস্টুরেন্ট আছে।

দেখাচ্ছে সেটা হচ্ছে একটা বাঘ রয়াল বেঙ্গল টাইগার ।

আর এখান এই মন্দিরটা খুবই বড়ো।

এই এই ছবিটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ।

যেমনকি উ-ম উ-ম এখানে ওরা বসতেও ভালো লাগে। হোয়াট দেয়ার রাইট স্টে --

এই ছবিটিতে যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে লঞ্চ ।

এখানে দার্জিলিং -এ গেলে পাহাড় দেখা যায় ৷ আর পাহাড়ে চড়তে চড়তে মানে তো আমার দমই বেরিয়ে যায়।

এখানে আ-ম আ কলকাতায় অনেক জায়গা আছে যেখানে ইংরেজরা অনেক জিনিস পত্র বানিয়েছে।

আর আমার দেখতেও খুব ভাল্লাগে আমাদের সবারই।

এই ছবিটিতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি ঠাআআ ঠাকুরের মূর্তি।